বড় দোকান সেখানে অনেক লোকজন এসেছে।

এটা একটা মাঠ মাঠের ভিতরে অনেক লোক পিকনিক করচে-এ।

এখানে অনেক লোকজনা খাওয়া দাওয়া করছে বসে বসে পেছনের দিকে।

ইটা একটা পার্ক পার্ক -এর ভেতরে অনেক-ক লোকজন আছে তার বাচ্চারা খেলা ধুলো করছে।

অনেক গাড়ি ঘোড়া দাঁড়িয়ে আছে ।

ইস্কুল এর ভেতরে অনেক বেঞ্চ আছে বেঞ্চ - এর ভেতরেও অনেক বাচ্চারা সব পড়াশুনো করছে ।

গানের ইস্কুল খুব বড় ও তার ভেতরে অনেক বাচ্চারা গান শিখ ছে।

এটা একটা বড় রাস্তা রাস্তা দিয়ে অনেক বড় বাস যাচ্ছে তার ভেতরে অনেক লোকজন আছে।